এইটা একটি জিম ঘর। জিম ঘরটা খুবই সুন্দর। কিছু জিম ঘরের জিনিসপত্র আছে। খুবই ভালো লেগেছে এবং উপরের যে লাইট গুলো দেখছি লাইট গুলো খুবই সুন্দর।

এবং জায়গাটাও খুব সুন্দর খুবই ভালো লেগেছে নিচের মেজেটাও খুবই সুন্দর নিচেটাও খুব ভালো লাগছে উপরে জানলা টানলা আছে ওগুলো খুবই সুন্দর লাগছে।

খুবই ভালো লেগেছে আমার ছোটাছুটি করছে খুবই ভালো লাগছে দেখে এবং খুবই সুন্দর জায়গাটা খুবই ভালো। জায়গাটা অতি সুন্দর।